এখানে একটি পুস্তকালয়ের ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে।

এবং মহিলার পরনে কালো রঙ্গের চুর্নিও দেখা যাচচে।

এখানে একটি বাইরের দৃশ্য দেখা যাচ্ছে।

একানে একটি লাল রংগের ছাইকেলও দেকা যাচ্চে।

উপরে খোলা আকাশও দেখা যাচ্ছে।

ছোট ছোট গাছও দেখা যাচ্চে।

এবং কয়েকটি বালক বালিকা দেখা যাচ্চে ।

একটি সাইনবোর্ডও লাগানো রয়েসে ।

যেখানে সাদা রঙ্গের একটি গাড়িও দেখা যাচ্চে।

সেখানে একটি ব্যানার লাগানো রয়েছে সুইমিং ক্লাব বলে লেখা।

যেখানে একটি কালো রঙ্গের প্লেটের মইদ্যে খলুদ রঙ্গের কিছু খাবার দেখা যাচ্চে।

একটি বাদামি সাদা কালো রঙ্গের গেটও দেখা যাচ্ছে।

এবং অনেকজন লুকও দেখা যাচ্চে।

এখানে কয়েকজন বালক এবং বালিখাও দেখা যাচ্ছে।